কারণ দেশের bank এর কাছে RBI এর কাছে যত সোনা মজুদ থাকবে, তাহলে মুদ্রাস্ফীতিটা control এ আনা যায়। তো আমাদের দেশ মোটামুটি এই চার থেকে পাঁচ বছরের মধ্যে, কিছু না হলেও তিনশো থেকে সাড়ে তিনশো টন কিন্তু সোনা কিনে ফেলেছে। বিদেশ থেকে ঠিক আছে? তো এই এই এত টনটন যে সোনা কিনছে, এটা কিন্তু একমাত্র কেনা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি control এ রাখার জন্য। আর তোমার banking যে পরিষেবা আছে সেগুলোকে ঠিকঠাক রাখার জন্য। তো অর্থনীতি নিয়ে যারা কাজকর্ম করছে বা banking institute এ যারা আছে তারা চিন্তা ভাবনা করেই করেছে। এবার সাধারণ মানুষ তো এত সব কিছু বোঝেনা বা জানেও না। তারা দেখে যে আমার point five percent repo rate বাড়ানো মানে আমার পাঁচশ টাকা বাড়লো। কিন্তু গোটা দেশের অর্থনীতিতে কিভাবে চলছে বা গোটা বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে সেই জিনিসগুলোও যদি একটু খেয়াল রাখে, তাহলে অনেক সমস্যা থেকেই আহ মানুষের মুক্তি হয়। তবে একটা জিনিস কি আমাদের দেশে এখনো পর্যন্ত গরীব সংখ্যা তো অনেক বেশি। চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি লোক এখনো গরীব সীমার নিচে আছে। তো যখনই এরকম ধরনের পরিবর্তন কিছু করা হয় বা বাড়ানো হয়, তখনই যারা policy maker আছে তাদের একটু চিন্তা ভাবনা করলে ভা~ ভালো হয়। আর এখন বিশ্বের যা অর্থনীতি, পর্যায়ে দাঁড়িয়ে আছে, তাতে যে পরিমাণ আমাদের repo rate এখন বাড়িয়েছে সেটা বিশ্বের দৃষ্টিতে দেখতে গেলে কোন কিছুই না। কিন্তু আমাদের সাধারণ মানুষের দৃষ্টিতে এটা একটু আহ খারাপ লাগছে বা আমাদের একটা প্রভাব পড়বে তার জন্য। তো দেখা যাক আগামী দিনে কি হয়? সেটাই সেটাই। তুমি যেটা বললে হ্যাঁ যে এখনকার দিনে বাইরের যে অর্থনীতিটা সেটা আমাদের থেকে অনেকটা better এবং আহ তেলের দামটা তার জন্যই বাড়িয়েছে, যুদ্ধের জন্য। তো ঠিক আছে এসব জিনিস। তো দেখো সাধারণ মানুষ এখনকার দিনে,

scientist নিয়ে ভাবনা চিন্তা করব এরকম কিন্তু মানুষ এর কাছে চিন্তাভাবনা ছিল। but এখনকার এমন শিক্ষানীতি টা হয়ে গেছে যে সাধারণ মানুষের কাছে সরকারটাকে নিয়ে বিশেষ কিন্তু কিছু যোগ্যতা বা, বিশ্বাসটা রাখতে পারেনা সেই নিয়ে শুধু কি বলতো, যে এখনকার দিনে এমনটা হতে লাগছে, একবার দেখো corona র জন্য সাধারণ মানুষ খেতে না পেয়ে অনেক মানুষ মারা গেছে। এরকম কিন্তু অনেক দেখে নিতে পারবে তুমি এবং তারপরে দেখো যখন একবার টাকার ঝামেলাটা নিয়ে হল, সেখানকার অনেক মানুষের টাকা যারা black money করেছিল তাদের পক্ষে আহ ঠিক ছিল যে অনেক কালো টাকা কালো ধন হয়তো change করে নিয়েছে বা অনেক এরকম হয়েছে যে ফেলে দিতে হয়েছে others কিছু। এসব জিনিসটা কিন্তু অনেক সাধারণ মানুষের কাছেও কিন্তু হয়তো আহ এই টাকাটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। টাকা change করা, এই করা, ওই করা তারপর একবার প্রত্যেকটা documents change করার দিক থেকে এরকম করে আস্তে আস্তে দেখো আমাদের ভারতে কিন্তু এই জিনিসটাই বেশি যে সাধারণ মানুষের প্রতি প্রভাবটা, খারাপ প্রভাবটা কিন্তু বেশি পড়ে যাচ্ছে। এবার কি সেই যারা গরীব family থেকে belong করে দেখ যারা শিক্ষামূলক তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে ভালো পারবে। কিন্তু যারা চাষি মূলক মানুষ বা যারা হয়তো শিক্ষা টাকেও ভালোভাবে পায়নি বা শিক্ষাটা পাওয়ার চেষ্টা করেনি বা যোগ্যতাটাও তুলে উঠতে পারিনি তাদের পক্ষে কিন্তু এই জিনিসটা অনেক খারাপ হয়ে পড়েছে। হ্যাঁ এগুলো তো হচ্ছেই। কারণ আমাদের গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আমি দোষারোপ করব না। কিন্তু Delhi তে যদি তুমি দেখো Delhi তে যে, যে সরকার আছে সেই সব সরকার শিক্ষাব্যবস্থা তাকে কিন্তু খুবই ভালোভাবে একটা পরিচালনা করেছে যার জন্যই সে কিন্তু সরকারের দুবার তিনবার এখনো পর্যন্ত টিকে আছে। ওখানকার শিক্ষা ব্যবস্থাটা খুবই ভালো করেছে। কিন্তু আমাদের Bengal এর যে শিক্ষা ব্যবস্থাটা তুমি যদি বলো এখন যে scam গুলো, চলছে এই ধরনের scam যদি হয়, তাহলে মানুষ শিক্ষা ব্যবস্থার উপরে বা আহ শিক্ষা মহলের যে রাজনীতির লোকজন বসে আছে বা যারা officer লোকজন বসে আছে তাদের উপরে মানুষ তো ভরসা টাই করতে পারবে না। আসলে রাজ্য সরকারের এখন মানে যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা যে সরকারি school গুলোকে বন্ধ করে সেগুলোকে private করে দেওয়া। তো private school যদি করা হয় তাহলে আমাদের দেশের, আমাদের রাজ্যর সব মানুষ তো সেই শিক্ষাটা নিতে পারবে না কারণ প্রত্যেকের কাছে তো পয়সা নেই যে private school এ গিয়ে পড়াশোনা করবে। private school এ পড়াশোনা করতে গেলে তো অনেক খরচ লাগে। প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হয় তারপরে তার যে আনুষাঙ্গিক যে খরচ আছে বইপত্র, জামা কাপড়, dress সেগুলোর জন্যও তো একটা ভালো রকমের টাকা খরচ এই টাকাটা তো সবাই খরচ করতে পারবে না। কিন্তু আমাদের যে সংবিধান আছে সংবিধানে শিক্ষার অধিকার তো সবার আছে‌। তো সরকার যে ধরনের চিন্তাভাবনা গুলো করছে যে সরকারি school গুলোকে বন্ধ করে private করে দেব। এই ধরনের চিন্তা ভাবনা গুলোও তো ঠিক নয়। এবার এই জন্যই মানুষ ভরসা রাখতে পারছে না সরকারি school এ যে পরিষেবা গুলো হয়ে গেছে যে পড়াশোনার যে মান হয়ে গেছে সেটা তো অনেক মানে নিচু স্তরে চলে গেছে। এখন যে mid day meal চালু হয়েছে স্কুলের মধ্যে সেই mid day meal খাওয়ার জন্যই বাচ্চারা স্কুলে যাচ্ছে। mid day meal খাওয়া হয়ে যাচ্ছে তারপরে সবাই স্কুল থেকে ফিরে চলে আসছে। পড়াশোনার দিকে কেউ অগ্রসর হচ্ছে না। এই তুমি যদি recent খবর দেখো কিছুদিন আগে, কয়েকদিন আগেই দেখলাম যে আমাদের দেশে, আমাদের রাজ্যে প্রত্যেক বছর madhyamik পরীক্ষার্থী যত থাকে তার থেকে এ বছর চার লক্ষ madhyamik পরীক্ষার্থী কমে গেছে। দেখা গেল যে প্রতি বছর যদি আট লাখ বা দশ লাখ করে madhyamik পরীক্ষা দেয়, তো এ বছর দেখা গেছে যে তার থেকে চার লাখ কম হয়ে গেছে। এই চার লাখ টা কম হলো কি করে এর জন্য তো সরকার ই দায়ী। তার কারণ সরকার যে বাচ্চাগুলো আছে তাদের schoolপর্যন্ত নিয়ে আসতে পারছে না। আর যদিও বা নিয়ে আসে তারা হচ্ছে তোমার আহ mid day meal খাচ্ছে তারপরে বেরিয়ে চলে যাচ্ছে বা পরীক্ষা দিচ্ছে না

সেটাই কোনদিনই সাধারণ মানুষ দায়ী নয়। এবং শিক্ষা ব্যবস্থার যে আহ এবং শিক্ষানীতির যে মানে পদে বসে ছিল তারা আমাদের দেখলাম যে সেই জিনিসটা নিয়ে কত ঝামেলা হলো কত জিনিস হল কোট কেচালি হল। যাইহোক এখনকার দিনে বলতে গেলে এটা একটা সাধারণ common ব্যাপার হয়ে গেছে আমাদের ভারতের জন্য। সেটা কিন্তু তুমি দেখো, USA দেখো London দেখো বা others তুমি country গুলো দেখো যেগুলো অনেক rich country বলে আমাদের দেশে পরিচিত, সে দিকে দেখো সে দিকে pollution এর দিক থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকটা better। সেদিকের road দেখো তুমি, আহ সেদিকের গাড়ি দেখো তো অনেকটা আমাদের থেকে অনেকটা better। এবং কি হ্যাঁ better হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক rich এবং টাকার মূল্যটাও অনেকটা বেশি। তো সেদিক থেকে আর একটা জিনিস তুমি যেটা বললে Delhi। Delhi র জিনিসটা কি বলতো? আমাদের ভারতের রাজধানী কিন্তু Delhi এবং আহ আমাদের Delhi টা হলো সবথেকে বেশি আহ কি বলবো মানে ভালো এবং ভালো, তার জন্য না। ভালো city তার জন্য না। কিন্তু আর একটা জিনিস যে তোমার ওখানকার নাকি শুনেছি যে ismart city টাও তৈরি করেছে। জানি না অনেক মানুষের মুখে smart city নামটা লেগেও রয়েছে অনেক মানুষের কাছে। কেজরিলাল আহ যিনি এখন আছেন। জা~ আহ কোন মন্ত্রী আমার ঠিক জানা নেই কেজরিলাল । কিন্তু তোমার আহ তিনি নাকি বলেছেন যে অনেক তা smart city তৈরি করবে, সেখানকার পড়াশোনা ব্যবস্থাটা অনেক ভালো করবে। banking ব্যবস্থা অনেক ভালো করেছে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় CCTV camera ঠিক আছে অনেকক্ষন কথা হল, আবার পরে কথা হবে তাহলে। আচ্ছা বেশ চলো তাহলে রাখি। আর ভালো থেকো হ্যাঁ tata.

Hello আমি প্রকৃতি বর্মন বলছি।

আর বাঙালি হলে তো খাদ্যরসিক তো বটেই তার সাথে আমার খাবার তৈরি করাটাও একটা পছন্দের কাজ। বাঙালি খাবার বলতে সবার আগে যেটা মাথায় আসে সেটা হল সাদা ভাত, আলু পোস্ত, ডাল , চিংড়ি মাছের মালাইকারি ,মটন , চাটনি , পাঁপড় , রসগোল্লা ব্যাস এতেই একজন বাঙালির খাবার সম্পূর্ণ হয়। তবে বাঙালি খাবারও নয়, বাংলার বাইরেও অনেক খাবার আছে, যা আমাদের ভীষণ পছন্দের। আমরা পাহাড়ে ঘুরতে গেলেও অনেক ধরনের নতুন নতুন খাবারের স্বাদ বুঝতে পারি যা আমরা কখনও এখানে খাইনি। তবে শুধু পাহাড় নয়, এমন আমাদের state এর অনেক জায়গায় আছে যেখানকার খাবার আমাদের খাবারের সাথে কোন মিল নেই যেমন পঞ্জাবে মাক্কি কি রুটি এবং সারসন কা শাগ, গুজরাটের ঢোকলা, তেলেঙ্গনার বিরিয়ানি ইত্যাদি এই সমস্ত খাবার আমাদের ভীষণ পছন্দের মধ্যে পড়ে এই সমস্ত খাবারের নিজস্ব একটা স্বাদ এবং একটা আলাদাই ঐতিহ্য বহন করে।

Hello হ্যাঁ Hello কেমন আছিস? এইতো চলে যাচ্ছে তুই কেমন আছিস? আমি তো ভালই আছি। আর কি করছিস এখন? আমি তো এখন একটা Private Company তে Job করছি আমাদের ওই হচ্ছে Loco হচ্ছে Warning করতে হয় বুঝলি?

আর আজকে কাজে যাসনি?

B.R. Ambedkar এর Birthday তো তাই জন্য ছুটি আছে আমাদেরI ও তাহলে সকাল থেকে কি করছিস? এই সকালবেলাটা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটা কাজ ছিল বাড়িতে একটা Fan Repairing এর ছিল তো Fan টা Repairing করলাম তা এখন উঠে বসে আছি একটু পরে আবার এখুনি বেরবো কাজে একটা কাজ আছে একজনের বাড়িতে সেখানে যাব। তুই কি করছিস? আমি তো এই বসে আছি আজকে আমারও Office ছুটি ছিল আচ্ছা একটা কাজ আমারও ছিল না বাড়িতে তো বাড়িতে সকাল বেলা আমি উঠলাম উঠে একটু মায়ের হাতে হাতে কাজ করে দিলাম কাজ করে দেওয়ার পরে আমি মোটামুটি একটু বই টই পড়ছিলাম যে রকম আমি পড়ি তারপরে আমি বসে আছি তো ভাবলাম তোকে আমি একটু Phone টোন করি তুই কি করছিস জিজ্ঞাসা করি বা কোথাও ঘুরতে গেছিস কিনা। তুই তো অনেকদিন পরে Phone করলিI হ্যাঁ হ্যাঁ কথা ফথা বলিস না সেরকম

হ্যাঁ গেছিলাম তো; এই সামনে গেলাম ছুটি ছিল Office এ তো দেশের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা তো সেখানে কি রকম মজা করলি? সেখানে মজা মানে কি বলতো? আমার এখানে তো এখানে Perday Office থাকে সকাল বেলা বেড়িয়ে যাই তো ওখানে গেছি তো Freely ছিলাম৷ তো অনেকক্ষণ ঘুমিয়েছি খুব মজা হয়েছে ওই ঘুমানোটাই আমার কাছে মজা। অনেকক্ষণ ঘুমিয়েছি তারপর বিকেল বেলার দিকে দাদা আর আমি গেছিলাম একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করতে গ্রাম গ্রামের দিকে তো আছে অনেক চাষ ফাষ হয় ধান ক্ষেত ফান ক্ষেতে আছে তো ওখানে খুব ঠান্ডা হাওয়া তো ওখানে

ওখানে বসেছিলাম কিছুক্ষন এরকভাবে তো ভালই কেটেছে।

হ্যাঁ আমি Recently গিয়েছিলাম। আমার দিদার বাড়িতে গিয়েছিলাম আমি ঘুরতে। ওটা তো ওই সুন্দরবনের ওদিকে আচ্ছা গেলাম সকালবেলা এত সুন্দর মানে মানে একটু তাড়াতাড়ি ভোর পাঁচ টার দিকে উঠলে যে রকম আর কী ইয়ে থাকে আবহাওয়া থাকে এত সুন্দর হুম ঠান্ডা হাওয়া দেয় সারাটা রাতও মানে আমাদের এখানে কলকাতায় যে রকম একটা গরম থাকে সবসময় এদিকে তো যা গরম বাপরে বাপ আর পারা যাচ্ছে না এতো গরমI হ্যাঁ সেটাই তো ঐ দিকে তো ওরকম না ওইদিকে ধানক্ষেতে

ওখান থেকে তার মধ্যে ওখানকার যে মিষ্টি খাওয়ার জিনিস গুলো থাকে ও একদম Fresh বানায়।

ওখানে তো ভালো মধু পাওয়া যায় কিন্তু ওখানে ওই একদম চাক থেকে ভেঙে মধু পাওয়া যায় খুব ভালো। আমি একবার গেছিলাম তো ওখানে তো ঘুরতে গেছিলাম তো ওখানে এক জায়গায় মধু বিক্রি করছিল তো আমি ওখানে বলেছিলাম যে একদম Fresh মানে ওরা ওরা কি করে Check করে ওরা হচ্ছে

তারপর ওর মধ্যে আগুন ধরিয়ে দেয় তো টাকাতে আগুন লাগে না এটা আমার খুব ভালো লাগল দেখে আর নতুন একটা Experience হল যে এরকমভাবে Check করা যায়I

হ্যাঁ ওইটার মধ্যে টাকার মধ্যে মধু দেবে একটুখানি দিয়ে ওর

তো দেখলাম হ্যাঁ সত্যি সত্যি আগুন লাগছে না টাকাতে এমনি Normal টাকাতে তো আগুন লাগালে আগুন লেগে যায় কিন্তু মধু দেবার পর আগুন লাগে না হুম তো নতুন একটা Experience হল খুব ভালো লাগল ওটা দেখে

বাঃ! তো ভালো তো তুই একটু তো দিয়ে যেতে পারতিসI তুই নিয়ে এসে দিয়েছিস? তুই তো নিজে মিষ্টি খেয়ে এলি তুই তো মিষ্টি নিয়ে আসিসনি আমার জন্য

থাকে না সেরকম আর নেই আমার দিদার বাড়ির সামনে একদম নদী ছিল টানা ঠিক আছে তো সেই নদীগুলো বাঁধ দিয়ে

হচ্ছে ছোট একটা পুকুর যেরকম হয় নদীটা ঠিক ওরকম হয়ে হ্যাঁ গেছে আর সকালবেলা উঠে যে আমরা যে আগে যেতাম

সাথে ঘুরতে যেত ওই Feel টা আর নেই সেখানে খুব একটা কিন্তু মোটামুটি যে টুকুনি আছে ওই দেশের দিকে গেলে যেরকম দেখা যায় ওই সবাই সকালবেলা ওঠে ধানক্ষেতে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের এখানের থেকে তো দ্যাখ এই আমরা এখানে থাকি

আর গ্রামে যারা থাকে তাদের শহরে আসলে খুব ভালো লাগে লাগবে কারণ অনেক আলো অনেক কিছু এই নতুন নতুন Shopping Mall

ভালো লাগে আর আমাদের গ্রামে যেতে খুব ভালো লাগে

হ্যাঁ এই Recently এর মধ্যে

আরে এই Recently আমি আমাদের কলকাতা ISKCON এ গেছিলাম ঘুরতে ঠিক আছে আচ্ছা তো আমি সকালবেলা থেকে সব

একদিন একটু Phone এ Search করছিলাম দেখছিলাম তো আমি একদিন যাই ঠিক আছে। তো গিয়ে ওখানে মানে আমি বলব

আরে হ্যাঁ আমি Phone এ Search করলাম দেখছিলাম মানে Video গুলোতে তো

আমি আমার একটা Friend কে নিয়ে গেছিলাম সেখানে ঠিক আছে তো গিয়ে ওখানে সকালের আরতি থেকে Start করে সন্ধ্যে আরতিটা এতো সুন্দরভাবে হয় আর Plus ওখানে তো ভোগ নিবেদন হয় এতো সুন্দর যে গেলে তোর তুই বুঝতে পারবি ওখানে এতো ভালো

জায়গাটা হল তোর রবীন্দ্রসদন যে Metro Station আছে ওখানে নেমে Just দশ মিনিট লাগে কোন Taxi যাবি ওখানে গিয়ে বলবি যে ISKCON এ যাব তো ওখানে ওরা নামিয়ে দেবে একদম সামনাসামনি কোন Entry Fee আছে নাকি? না Normal ? না ওটা Normal একদম Free I ওখানে একটা Store ও আছে ওই Store এর মধ্যে ঠাকুরের মানে কৃষ্ণের রাধার প্রত্যেকটা জিনিস পাওয়া যায় প্রত্যেকটা মানে একদম কি বলে গীতা থেকে শুরু করে তুই তাদের Dress up বল তারপর ভগবানের যা যা গল্পের বইটই আছে সব কিছু ওখানে পাওয়া যায় ওখানে মানে দিনলিপি তোকে পুরো ধরিয়ে দেবে এতো সুন্দর জায়গাটা তো তুই এরকম কোন জায়গায় গেছিলি? না আমার যাওয়ার সময় হয়না ওইসব জায়গায়। সকাল বেলায় বেরই আর ঢুকি হচ্ছে বাড়িতে সাড়ে সাতটার সময় আমার ছুটি এই রবিবার ছুটি ছাড়া আর কোনো দিন ছুটি

আ. নাহলে আর সময় হয় না আর রবিবার তো বেরতে ইচ্ছাই করে না ঘর থেকে এই এক সপ্তাহে একদিন ছুটি পাই তো আর কোথাও যেতে ইচ্ছা করে না ঘরেই থাকিI তুই কোথাও ঘুরতে টুরতে গেলে বল?

থেকে আমি ঘুরে মানে ISKCON থেকে তো ঘুরে আসলাম মানে ওটা তো ছোট খাটো আমি ভাবছিলাম একটু মায়াপুর থেকে ঘুরে আসব ওখানে শুনেছিলাম যে ওখানে খুব সুন্দর করে পুজো টুজো হয় আরতি হয় সেটাও আমার দেখার খুব ইচ্ছে ছিল চল সেখান থেকে কোথাও ঘুরে আসিI হ্যাঁ যেতে পারি। কবে যাবি? Plan ফ্যান কর তাহলে

এই এখন যা চলছে এই কাজবাজগুলো শেষ হলে তখন তোর সাথে একদিন bContact করে বলব যে কবে যাব? এখন তোর বাড়িতে কি চলছে বল? আমার বাড়িতে এখন চলছে...সবই মোটামুটি ঠিক আছে আমাদের বাড়িতে আর কি চলছে

বাড়িতে চলছে মানে আমি তোকে জিজ্ঞাসা করছি যে এখন তুই বাড়িতে কি আছিস? এখন কি কি করছিস? সময়টা কাটাচ্ছিস কি করে? বল সেটা। সময় কাটাচ্ছি? এখন তো আমি বসে আছি রীতিমতো খুব গরম লাগছে আমার আর একটু আগে কাজ করছিলাম একটু আগে একটা Fan Repairing করছিলাম একজন দিয়ে গেছে সকাল বেলা Repairing করে দিতে হবে তাই আমি Fan টা Repairing করছিলাম একটু পরে আবার বেরবো একজনের

আচ্ছা তা নয়ত সারাদিনটা তোর এদিক ওদিক করেই কেটে যায়?